ফিল্ড আছে। ফিল্ড -টাতে কিছু সাজানোর জন্য বাস গালা ঠালোনা দিয়ে রেখেছে।

দুটো নৌকা আছে আগে নৌকা গুলো আছে এখানে ছোট ছোট গাছ গুলি আছে।

দুটা হাতে ধনুসঙ্করানি আছে। দেখতে খুবই ভালো লাগছে লাল রঙের নিচে ম্যাট -টা ও বিছানো আছে ধুলো রঙের কুরসি রাখা আছে।

এই দুইটা কফি রাখা আছে দুটা কাপ এ কালো রংয়ের কাপ আছে কালো রঙের চামচটা আছে এটা একটা চিনি সুগার চিনি আছে।